তার পাশেও অনেকগুলি মহিলা দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সামনে একজন লোক দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে এখানে ।

এটি একটি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম সেখানে আহ দেখা যাচ্ছে অনেক চেয়ার টেবিল ।